ফুলের মালা দিয়ে-এ সুন্দর ভাবে ঠাকুরের আসনটি সাজানো রয়েছে।

একটি পোস্ট অফিস এর বাইরের অংশ। এটি বিল্ডিং টির গায়ে পোস্ট অফিস এর ব্যানার রয়েছে এবং হোডিং রয়েছে একটি আর দেখা যাচ্ছে একটি মহিলা বাচ্চাকে নিয়ে ব্যাগ --

এবং যে বিল্ডিং -এর সামনে যে ফুটপাত সেখানে মেয়েরা ঢুকছে ইনস্টিটিউট - এর মধ্যে।

আম এটা হচ্ছে জিম একটা সেন্টার যেখানে এটা দেখা যাচ্ছে যে ওয়াকিং যে মেশিন টি সেটা রয়েছে।